দোকানটার নাম মা ছুনছুলার ড্রাই ফুডস দোকানটাতে একটি লোক দাঁড়িয়ে আছে।

দোকানটাতে পলাশ কাজু অনেক ফল আছে।

অনেক মেয়েটি শাড়ি পরে আছে।

এই পিক -টাতে অনেক বড় হিরনের পিক আছে।

অনেকগুলো লাইট আকাশি রঙের--

এই টা তে একটা বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে এই টা তে--